তার মধ্যে একটি জিরাফ একটি হাতি এবং অন্যটি জিরাফের বাচ্চা।

একটি জিমের -এর রাত্রের দৃশ্য দেখানো হয়েছে জিম -এর ভিতরে কয়েকজন লোকও রয়েছে এবং জিম -এর ওপরে সুন্দর লাইট ও জ্বলছে।

রোড -এর মধ্যে আশাপূর্ণা দেবী স্মৃতি উদ্যান বলে রেখা লেখা রয়েছে।

বাড়ির পিছনে কতগুলি গাছ পালা দেখা যাচ্ছে এবং বাড়িটির অনেক গুলো জালানাও রয়েছে।

একটি বড় মন্দিরের গেট -এ এ দৃশ্য দেখানো হয়েছে মন্দিরটির উপরে অনেক মূর্ই-ই রয়েছে।

এখানে একটি বড় ঝিলের দৃশ্য দেখানো হয়েছে।

এবং ঝিলটির চার পাশে অনেক গাছপালা দিয়ে ভরে আছে।

এ একটি বড় মন্দিরের দৃশ্য দেখানো হয়েছে।

এবং বিল্ডিং টির জালানা গুলো সুন্দর কাঁচে-এর উম খিরকি তৈরী করা হয়েছে।